একটা ছেলে পাথরের উপর বসে আছে ছেলেটা একটা গেঞ্জি পরা হাফ প্যান্ট পরা আর এখানে আকাশটা পুরো কালো মেঘ হয়ে আছে।

সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে।

যেই বিল্ডিং -এ লেখা রয়েছে আর্ন ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট ।

তার মধ্যে মিডিল -এর যে মূর্তিটা রয়েছে সেটা কৃষ্ণঠাকুরের মূর্তি।

এই কলেজ এর নাম হচ্ছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এস্টাবলিশড ইন । নাইনটিন ফিফটি থ্রি ।

যেখানে একটা মানু-উ-ষ অটো র সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে।

এটি কোনো একটা পুজোর সময় হতে পারে।

এই বিল্ডিং টা হল একটা গভর্নমেন্ট এর অফিস যেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট ।

এই কফি শপ এর নাম হল লি কফি ক্রিম অল ডে ক্যাফে ।

এই রাস্তায় যে আমরা দেখতে পাচ্ছি এটার সময়টা রাত।

এখানে ল্যাম্পপোস্ট আছে অনেকগুলো সবকটা ল্যাম্পপোস্ট -এ আলো জ্বলছে।

এখানে একটি আমরা উপর থেকে ভিউ দেখতে পাই।

এখানে আমরা একটি রেলওয়ে ক্রসিং দেখতে পাচ্ছি।

এই লোকোমোটিভ ইঞ্জিন -এর কালার হচ্ছে সাদা।

যেই ঘরের সামনে তিন রকম কাপড়ের কালার -এর কাপড় দিয়ে প্যান্ডেল করা রয়েছে।

যেখানে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ।

এখানে একটি বিল্ডিং রয়েছে।